বিকল্পের খোঁজ পেট্রল ডিজেলের উপর শুক্ল কমানোর কথা ঘোষণা করলেও কেন্দ্রীয় সরকার লিটার প্রতি যথাক্রমে আট টাকা এবং ছয় টাকা সেই সঙ্গে উজ্জ্বলা যোজনা প্রাপ্য রান্নার গ্যাসের ক্ষেত্রে সিলিন্ডার পিছু দুশো টাকা ভর্তুকির কথা বলা হয়েছে যে হারে, মূল্য মূল্য স্ফীতি বাড়তে চলেছে তাতে পেট্রোলিয়ামের দাম কমিয়ে রাজনৈতিক ছিল কি কেন্দ্র রা গত এপ্রিল এ খুচরো পণ্যের মূল্য বৃদ্ধির হার সাত দশমিক আট শতাংশ পৌঁছে গেছিল আর পাইকারীর মূল্য বৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছিল পনেরো দশমিক এক শতাংশে পেট্রল পণ্যের মূল্য হ্রাস নিয়ে যথারীতি, রাজনৈতিক তরজা আরম্ভ হয়েছে কেন্দ্রের সরকার তেলের উপর যে উচ্চ হারে বিশেষ উৎপাদন শুক্ল এবং সেই আদায় করতো যে রাজস্বে কার্যাবলির কোনো ভাগ নেই শুষ্ক হ্রাস করা হয়েছে সেখান থেকেই কেন্দ্রীয় সরকারও শত মুখে জানিয়েছে যে রাজ্য গুলির ভাগ্যে হাত না দিয়েই শুষ্ক হ্রাস করা হয় এতদিন কেনো রাজ্য গুলি কে বঞ্চিত হয়ে কেন্দ্র কেন্দ্র একা সেই মোটা অংকের রাজস্ব দখল করতো অর্থমন্ত্রী। সম্ভবতই সেই প্রসঙ্গ স্থাপন করেননি অন্যদিকে তারা বিশেষত বিরোধী শাসিত রাজ্য গুলির উপর যুক্ত মূল্য কর কমানোর জন্য চাপ তৈরী করেছেন যুক্ত মূল্য কর যেহুতু হিসেব করা হয় কেন্দ্রীয় রাজস্বে অংক যোগ করার পর ফলে কেন্দ্রীয় সরকার শুস্ক হ্রাস করলে রাজ্যের যুক্ত মূল্য করে পরিমানও কমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সে কথা উল্লেখ করেছেন পেট্রলিও পণ্যের দাম যে রাজনৈতিক প্রশ্ন নয়মানুষের জীবন ধারার, সঙ্গীর প্রশ্ন এবং তাতে নিছক রাজনৈতিক হাতিয়ারে পর্যবেশিত করলে সেই পর্যন্ত সাধারণ মানুষই স্বাস্থ্য হানি ঘটে কেন্দ্রের নেতারা এক এই কথাটি স্মরণে রাখলে ভালো পেট্রোল পণ্যের প্রশ্নটি সব মানুষের স্বার্থের সঙ্গে জড়িয়ে

পণ্য পরিবহনে মূল্য বৃদ্ধির ফলে সামগ্রিক মূল্যস্ফীতর মাধ্যমে কাজেই ডিজেলের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি তার উপরে

এতে পরিবেশে দূষণ কম হয় এই সঙ্গে জিনিস পত্র প্রচুর বহন করা যায় রেল পথ পণ্য পরিবহন সময়ও সক্রিয় করে। অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে দেশীয় পণ্য পরিবহন বাড়ছে এবং বাড়ছে রেল পরিবহনের বিকল্পটিকে তখন গুরুত্ব দেওয়া বিধিও। বর্তমান রেল পরিকাঠামো আরো আধুনিকরণ মালবাহী রেল গাড়ির দৈর্ঘ্য বৃদ্ধি ও নতুন ধরণের গাড়ি তৈরীর পণ্য পরিবহনের জন্য নতুন রেলপথ বা তৈরী করতে হবে। একি সঙ্গে গণপরিবহনের ক্ষেত্রে ট্রাম ও বিদ্যুৎ চালিত যানবাহনে বিকল্প নিয়ে চিন্তা ভাবনা করা নিতে পারে এই যেন প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা দরকার জ্বালানি রপ্তানির ব্যয় কমানো যদি,

বাড়বে সরকারের উপরে বাঙালির অনেকের কাছেই বাজার অর্ধেক বটেই, অক্ষরিত অর্থের বাঁচা বৌদ্ধভিক্ষুকরা চিনে গিয়ে চায়ের স্বাদ পেলেও চা কে বাণিজ্যের চেহারা দিলো east india company তার উদ্ভদবিজ্ঞানী রবার্ট ফর্চুনকে ভার দিলো গোপনে চীন থেকে ভারতে চা গাছ নিয়ে আসার জন্য যা ক্রমে বিরাট শিল্পের চেহারা নিলো। চায়ের উৎস চীন কিন্তু চায়ের কাপ এ তুফান শুধু বাঙালিরাই তোলে এবং জগতের মধ্যে তারই একমাত্র চায়ের নেশায় চাতাল হতে পারে জাপানে চা পান নিয়ে যতই চা পানীয় চালু বন্দরে চায়ের পেটি ফেলে যতই আমেরিকা জীবনে প্রেম অপ্রেম ক্ষোভ যন্ত্রনা তুচ্ছতা অপরাধের দুটি পাতার একটি এমন ফুটিয়ে তুলেছে বাঙালি জুড়ি মেলা ভার।

স্বয়ংবরা গল্পে পরশুরাম বলেছেন চায়ের গুনের কথা চায়ে মনে খুলে যায় খেতে খেতে বেফাস কথা মুখ দিয়ে বেরিয়ে পড়ে।

বঙ্কিম চট্টোপ্যাধ্যায় তাফিম করে চা খেয়ে সেখানেই সর্দি হলে আদা নুন দিয়ে খেতেই তাতে তৃপ্তি পেয়েছেন বন্ধি আমার প্রানেশ্বর আজকাল চায়ের কল্যাণে বাংলাদেশে ভাবের বন্যা এসেছে ঘরে ঘরে তারা ঘরে ঘরে ফিরেন। বিভীতভূষণের অনেক গল্পে শহরের ছেলে গ্ৰামে দিদিমা বা মাসিমার কাছে চা চেয়ে বললে বলতে পেরেছে হয়তো, জেলের গান পানা সেই সময় গ্রামের গৃহস্থ বাড়িতে চায়ের প্রায় চল ছিলোনা। কোথাও বা উত্তহি পুন্নমতি, নারীটি গ্রামের একমাত্র চা বাড়ি থেকে চা পাতা চেয়ে এনে অবাক করে দিয়েছিলেন যেমন দিয়েছিলো বউদিনু আসেনি সংকেতে ছেলেকে পাঠিয়ে কাপাসির মা শিবু ঘোষের বাড়ি থেকে চা যোগাড় করে বৃদ্ধের সামনে চায়ের গ্লাস ঝোরে হাসিহাসি মুখে বলেছিলো দেখুন দেখুন তো কেমন হয়েছে চায়ের পাশাপাশি তেমন তো আর এই বাড়িতেই উন্নতি হয়েছে।

বাঙালির জীবনে করেছিলেন জীবনানন্দ দাশ অনুদানের মাধ্যমে এই আকর্ষণ বাঙালি কাটিয়ে উঠতে পারেননি। শুকানো করমচা পাতার গুঁড়োর মতো চা জলের মতো দুধ আর আখের গুড়ের যা তৈরী হয় কোথাও চা চিনি নিয়ে নিজেদের কেই কিনে নিয়ে যেতে হয়।

আমাদের চায়ের জন্য এক হাড়ি ফুটন্ত জল নামিয়ে রেখেই হরিদা ভাতের হাড়ি টাকে উনুনে চড়াইলেন এই ছোট ঘটনা হরিদার জীবনে হয়। আর আমাদের চার জনের সকল সন্ধ্যার আড্ডার চা চা চিনি আর দুধ আমরাই নিয়ে আহ আসি হরিদা শুধু তার উনুনের আগুনের আঁচে জল ফুটিয়ে দেয়। চায়ের নেশা ছড়ানো ছবি মনিন্দ্র ও মনিন্দ্র গুপ্ত এত্ত কথা অক্ষয় মাল বেরিতে হাটে খানিকটা জায়গা নিয়ে বড়বড় কেরোসিন স্টোভে বিশাল বিশাল হাড়িতে চায়ের পাতা দুধ আর আখের গুড় পাঠানোর মতো জল দেয়া হতো হাটে আসা মানুষ জন কে ডেকে সেই চা ঘটি ঘটি গ্লাস গ্লাস বিনে পয়সার খাওয়ানই হতো সারাদিন ই চা সেদ্ধ হচ্ছে। একই লোক কত বার এসে খেলেও লোকের যত চা খাই টি বোর্ডের হাটে চা বিক্রি হওয়ার চমৎকার ছবি এঁকেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মাটিখাটে মেলা গল্পে তত দিনে নেশা ধরে গেছে আর বিনে পয়সায় নাই চা খেতে হচ্ছে কিনে পাড়া গায়ে চায়ের দোকানে ভিড় বেশি হয়। এখানে যারা এসেছে এদের মধ্যে চা অনেকেই বাপের জন্মে খাইনি সেই কনিক জিনিস হিসাবে অনেকেই এক পেয়ালা কিনে চেঁখে দেখছে। সেখানেই মা নিচে চা খাচ্ছে লোকেরাও প্রচারিত করছে চা খেতে। অনিচ্ছিক ছেলেরা মুখের কাছে চায়ের ভার ধরে বলছে এরে বলে চা। ভারী মিষ্টি ডাব খেয়ে জ্বর আর হবেনা এম ও চা খেলে চার পয়সা দিয়ে এখন আমি ফেলে নিবো কেনে মুইতো দুই ভার খেলাম দেখলিনে তবে মেয়েদের চা খাওয়ার চল বলা ভাল না না অনেকের দিন পর্যন্ত বিলেতি কালের বিলেতি কালের চিনির মতো বিলিতি চা পান মানা ছিল মেয়েদের মনে পড়ে ঋতুপর্ণ ঘোষের চোখের বালি সিনেমায় রাজলক্ষীর চা পানের সেই দৃশ্য, পরে মেয়েটি চায়ের এই taboo নিজেরাই ভেঙ্গেছেন আমার দিদা বলেন দিয়েছিলেন চা খেয়ে উপসে বাধা নাই কিন্তু মন্দিরে তো ঠাকুরের, বৈকালিক প্রসাদে চা নিবেদন করা হয় পথে এক ঠান্ডা কনকনে গোধূলিতে প্রকাশ্যে শিব মন্দিরে প্রসাদে পুরি লাড্ডূর সঙ্গে এক গ্লাস চা কিসের উত্তর দিয়েছিলো। তো এত ঠান্ডা গরম চা ছাড়া শিব ঠাকুরের ঢালে নাকি চায়ের এক একটা গুন আছে। খিদে মেরে দেয় । একটি জীবন বাঁচাতে পারে। ভোরের আলো ফুটা মাত্র ছোট দেওর আসে বসেন ভাবিনি তার সামনে এনে রাখে, গরম এক পেয়ালা চা আর এক মুঠো মুড়ি এই চা জিনিস টাকে গুরুদাস আবিষ্কার করেছিলেন যুদ্ধের শেষের দিকে সত্যিই একটা উদ্যাম উদ্যান যায় আর খিদে টাকেও জামিয়ে রাখে খুব তাই বোধই কাগজ কুড়ানি মায়েরা কাক ভোরে কাজে যাওয়ার আগে বাচ্চাদের চা খাইয়ে রেখে যান এই চায়ে মিশানো থাকে আফিম যাতে বাচ্চারা তার খিদের জ্বালায় না কাঁদে ছুটির কাজ এত মানে পরবর্তী সময় শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারি যে কি করবে তা নিয়ে অনেক অনুসন্ধানের পর স্কুল খুলতে শুরু করেছিল। এ দেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার এমন দেশে ছিল যে বেসরকারি স্কুলের মতো প্রত্যেক ছাত্র ছাত্রীরা জন্য online শিক্ষা ব্যবস্থা চালু রাখা যায় অর্থনৈতিক শিক্ষা ব্যাবস্থা চালু পরিবার গুলি তাদের শিশুদের বেসরকারি স্কুলে ভর্তি করে। তাদের কাছে মোবাইল ল্যাপটপ হয়তো কোনোই ব্যাপার নয় কিন্তু সরকারি বা সরকার ঘোষিত

পিছিয়ে পড়া পরিবার। সেই অবস্থায় দাঁড়িয়ে আবার নতুন করে স্কুল খুললো শিক্ষকরা দেখলাম আবার নতুন চিন্তা ভাবনা শিক্ষা দিচ্ছেন শিশুদের মধ্যে জানার, আগ্রহ তৈরি তাদের মধ্যে পড়াশুনার ছন্দটা ফিরিয়ে আনার চেষ্টা করছেন, এটা বেশ কঠিন কাজ বিশেষত যেখানে বেশির ভাগ শিশু প্রায়, দু বছর পড়াশুনার বাইরে এই ছন্দ ফিরিয়ে এনে আবার যদি একটু বেশিদিন ছুটি দিয়ে ছুটির পরে তাদের পড়াশুনার অনুশুলীন কেমন হয়েছে তা, পরীক্ষা করা যায় তাহলে ক্ষতি কি? গরমে দেড়মাস ছুটি নিয়ে দেখে নেয়া যাক তারা এই ছুটিটা কিভাবে নিজেদের প্রয়োজনীয় ব্যবহার করছে। সিবিআই এ যায়নি শক্তর অনুব্রত। একজন রাজ্যের চালক বলেন, বিধায়ক এবং অন্য জন সেই দলের একটি জেলা শাখার সভাপতি, একই দিনে ছুটি পাচার মামলার তলাবি notice পেয়েও তাদেও কেও সিবিআই এর দপ্তরে হাজির হলেন না কয়লা পাচার কান্ডে শুক্রবার তদন্তকারীদের কাছে যায়নি দক্ষিণ চব্বিশ পরগনার crime পূর্বের তৃণমূল বিধায়ক। শওকত মোলা তার গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্ত সংসদ দপ্তরে গড় হাজির থাকেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। তার আইনজীবী ও কে চিঠি দিয়ে জানিয়েছেন চিকিৎসকরা অনুব্রতকে পনেরো দিন পুরোপুরি বিশ্রাম থাকতে বলেছেন CBI সূত্রের খবর শওকতের আইনজীবী বৃহষ্পতিবার রাতে email আর মামলা তদন্তকারী অফিসার উমেশ কুমারের জানান সম্পত্তি ঘূর্ণিঝড়ের বিপর্যক এলাকায়, তদারক করেছেন বিধায়ক তাছাড়া তার তার পূর্ব অনুযায়ী কয়েকটি সরকারি অনুষ্ঠান থাকায় তিনি শুক্রবার জিজ্ঞাসাবাদে হাজির থাকতে পারছেননা আগামী পনেরো দিনের মধ্যে তিনি তদন্ত কারীদের মুখোমুখি হবেন এবং তদন্তে সহযোগিতা করবেন শওকত এর আইনজীবীরা এদিন সকলেই ওই একই বয়ানের চিঠি নিয়ে নিজাম প্যালেসে CBI এর আঞ্চলিক সদর দফতরে উপস্থিত হন। শোওকতের আইনজীবী সুব্রত সর্দার বলেন পুরোপুরি স্থিতি সম্পর্কে তদন্তকারীদের অবগত করা হয়েছে CBI জানিয়েছেন ঐ বিধায়ক ঠিক করে

কর্তা বলেন কয়দিন সময় দেয়া হয়েছে তার পরে না এলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বিধানসভা ভোট চব্বিশে শুভেন্দুর দাবিকে কটাক্ষ সোনামুখী বিপুল সংখা গোষ্ঠীরোতা নিয়ে গত বছর তৃতীয় বারের জন্য রাজ্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস তার পর থেকে বিরোধীদল বিজেপি ছেড়ে আবার শাসক তৃণমূল যোগ দেয়ার উল্টো তোড়জোড় শুরু হয়েছে। কিন্তু এইসব শর্তেও তৃণমূলে সরকার পাঁচ বছর মেয়াদ সম্পন্ন করতে পারবেনা বলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ফের দাবি করলেন আগামী দু হাজার চব্বিশ সালে এ দেশের লোকসভা ভোট এ সঙ্গে এই রাজ্যে আবার বিধানসভা ভোট হবে তৃণমূল অবশ্য দাবি করেছে বিরোধী দলনেতাকে কটাক্ষ করেছে বাঁকুড়া সোনামুখিতে, শুক্রবার বিজেপি সংকল্প যাত্রায় অংশগ্রহন করতে গিয়ে শুভেন্দু ফের বলেছেন দু হাজার ছাব্বিশ পর্যন্ত অপেক্ষা নয় দুই হাজার চব্বিশ এ রাজ্য বিধানসভার ভোট হবে

মূলত রাজ্যের প্রজা গণের বেহাল দশা জানায় এই সরকার চালানো অসম্ভব হয়ে দাঁড়াবে অসহায় অবস্থায় শাষক দলকে হাল ছেড়ে দিতে হবে এবং তখন বিধানসভা নির্বাচন এগিয়ে আসবে প্রসঙ্গ বাম জমানার ঊনিশশো একানব্বই সালে রাজ্যের বিধানসভা ও লোকসভা নির্বাচন একসঙ্গে করা হয়েছিল সেই সময় রাজ্য সরকার পাঁচ বছর মেয়াদ ধরলে বিধানসভা ভোটের আরো এক বছর বাকি ছিলো শুভেন্দুর দাবির পক্ষে তে রাজ্য তৃণমূলে সাধারণ সম্পাধক কুনাল ঘোষের মন্তব্য বিজেপি ছেড়ে দলে সব বেরিয়ে যাচ্ছে দিল্লির কাছে রাজ্যের নেতাদের বিশ্বাস যোগ্যতা তা নিয়ে ঠেকাচ্ছে এই অবস্থায় মুখ রক্ষার একরকম গাজর ঝুলিয়ে দল বাধানোর চেষ্টা করছে নিজে জানেন ঐসব হবেনা বিরোধী দলনেতা ও তিনি অভিযোগ করছেন রাজ্য বড়ো বড়ো দুর্নীতির ঘটনা যখন প্রকাশ পেয়েছে তখন অন্য দিকে নজর ঘুরানোর নানা রকম চেষ্টা করা হয়েছে তার মন্তব্য, যখন এই রাজ্যের বড়ো মন্ত্রী রাগানি খাচ্ছেন শিক্ষা প্রতিমন্ত্রী আটচল্লিশ ঘন্টার জন্য হাওয়া হতে যাচ্ছেন তখন অর্জুন সিংঘের নামে তিনদিন ধরে টকশো হচ্ছে কখনো বিশ্ববিদ্যালয়ের আচার্য বললেই কথা বলে প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা হচ্ছে কেন্দ্রীয় তথ্য মিত্র কেন্দ্র গুলির বন্ধ করে বাংলার সহায়তা কেন্দ্র করে একহাজার তৈরী করা হচ্ছে mid day meal এর supervisor নিয়োগে কারচুপি হয়েছে বলে তার অভিযোগ দাঁড়িয়ে মনে হলো বারবার সোম মঙ্গলবার নাগাদ এভারেস্টের আবহাওয়া খারাপ সেই পূর্ভবাস ছিল এই উপায় না দেখে কিছুটা খারাপ আবহাওয়া এর মাধ্যমে বেরিয়ে পড়েছিল গত শনিবার এভারেস্টের পথে সঙ্গীরা রাজু খিলাড়ি সেই কাছাকাছি যখনি পৌঁছেছি খারাপ আবহাওয়া ততক্ষন তুষার ঝড়ে রূপ নিয়েছে খিলাড়ি step এর কাছে গুলো এতটাই পিচ্ছিল যে কম্পন লাগছেনা ঠিক মতো এই

সাহায্য ছাড়াই এভারেস্ট করব মনে করেছেন বলে যায়। কিন্তু এই উচ্চতায় একটা খারাপ আবহাওয়াই দেওয়া রাজুর সঙ্গে থাকা অক্সিজেন সিলিন্ডার ব্যবহারের পরামর্শ দিলেন কারণ অক্সিজেন বা না নিলে শরীরের তাপমাত্রা আরো কমে যেতে থাকবে বিপদ আরো বাড়বে এইদিকে তুষার খন্ডের ঠেলায় ঠান্ডা বেড়ে গিয়েছে মারাত্মক ষাট থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াস পথে যে একটু gluves খুলে ছবি তুলবো সেই উপায় নাই তাই এই উচ্চারণ পর্যন্ত অতিরিক্ত অক্সিজেন ব্যাবহার এর সিদ্ধান্ত অত্যন্ত কঠিন ছিল আগের বারের এভারেস্টের অভিযানের থেকেই ফিরতে হয়েছিল সেই সঙ্গে এবারের টাকা পয়সার লড়াইটা সব ঠিক চলছিল খারাপ আবহাওয়াটা হিসাবে গোলমাল করে দিলো তবে বেঁচে ফেরাটা আসল তা ওই সিদ্ধান্ত নিতেই হবে break camp এ বসে এখন আর এই যেন অবশেষ নেই এর পরে যে কিভাবে তুষার ঝন্ডার সঙ্গে লড়ে আমরা পৌঁছেছি তা শুধু আমরা জানি সকাল দশটাতে তখন চারদিকে অন্ধকার কয়েক হাত দূরেও কিছু দেখা যাচ্ছেনা হাওয়া ছড়িয়ে নিয়ে গিয়ে ফেলবে এমন অবস্থা প্রাকৃতিক ওই রোদ্রু রূপে মধ্যে সামিটে পৌঁছে মনে হচ্ছিলো বেঁচে বেঁচে ফিরবো তো মনে পড়ছিলো বাবা মার কথা মনে হচ্ছিল বেঁচে ফিরলে যেন আরো একটু ভালো মানুষ হয়ে উঠতে পারি জীবনের মূল্য যে কতটা সেদিন এভারেস্টের শীর্ষে কাটানোর ওই পাঁচ সাত মিনিট বার আমার মনে করিয়ে দিয়েছিলো বাম বৃক্ষ খন্ড যখন বহু ভীত আগের দিনের মঞ্চ বেঁধে বিজেপির বিক্ষোক কর্মসূচি রুখে দিয়েছিলো পুলিশ শুক্রবার বাম যুব ছাত্র সংগঠনের স্কুল সার্ভিস কমিশন অফিস অভিযান ঘিরে সল্ট লেকের করুণাময়ী তে ধুন্দুমার বেঁধে যায় স্কুলের শিক্ষক ও কর্মী নিয়োগ দুর্নীতির অভিযোগে এফ সহ বিভিন্ন বাম পন্থী যুব ছাত্র সংগঠনের অভিযানে যুব ছাত্র সংগঠনের সকাল থেকেই করুনা এবং স্মৃতি সেন্টারের কাছে সমবেত হতে থাকেন ছাত্রছাত্রীরা পুলিশের তান্ডবে প্রতিরোধ গড়ে তুলা হয় অভিযান ঠেকাতে অভিযান ঠেকাতে গেলে তোলা হয়

ধৃতের সংখ্যা একশো তেতত্রিশ SSC তে দুর্নীতির অভিযোগে প্রায় প্রতিদিন ই করুণাময়ী চত্তরে বিক্ষোপ চলছে ফলে ওই এলাকার পুলিশ নজরদরি জেরা করা হয়েছে এই দিনেও লোহার জলকামনা নিয়ে প্রস্তাব ছিল পুলিশের অভিযান শুধু আগেই কোরুনা ময়ীর অভিযান গুরুত্ব আগেই করুণাময়ীর থেকে সাথে সাথে গ্রেফতার করা হয়েছে কিন্তু সিটি সেন্টারের দিক থেকে একটি বড় মিছিল পুলিশের গাড়িকে ভেঙ্গে ইন্দিরা ভবনের ছড়িয়ে এগোতে থাকে তখনি তখনি তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও হাতাহাতি শুরু হয়ে যায় সেই মিছিল আটকাতে করুণাময়ীর দিক থেকেও ছুটে আসে পুলিশ ইন্দিরা ভবন ও করুণাময়ী মধ্যে ও পুলিশ বিক্ষোকারীদের খন্ড যুদ্ধ বেঁধে যাই বিক্ষোপকারীদের জোর করে বাসে তুলার সময় দেখা যায় অনেক পুলিশ কে লাঠির খোঁচা দিচ্ছে পাল্টা পুলিশের কয়েক জনকে লাঠিপেটা করে যেদিন মারধরের অভিযোগ অস্বীকার করেন পুলিশ কর্তারা বিক্ষোপদের অভিযোগ পুলিশের ব্যাপক

জন কামনা দেখে বিজিপির দুইটি আন্দোলন ভেস্তে দিয়েছে পুলিশ এই দিন বিক্ষোপ কারীদের সংখ্যা যথেষ্ট বেশি থাকলেও পুলিশ অধিকারীদের ব্যাখ্যা

শম্পা সম্পাদিকতা মীনাক্ষী মুখোপাধ্যায় ছাড়াও কলকাতার দাস গুপ্ত দেবাঞ্জন দে হাজার বাম নেতারা যোগ দেন সকলকেই গ্রেফতার করে পুলিশ মীনাক্ষী বলেন আমরা SSC দুর্নীতি ছাড়িয়ে শক্তির দাবি জানাতে এসেছিলাম।